পাশে কিছু মহিলা বসে ছাতার তলায় তাদের স্নান করাটা উপভোগ করছেন।

একটি ছেলে এখানে ব্যাকপিস মারছে এবং ব্যাক পিসের যে মেশিন -এর --

এখানে সামনে একটি অফিস মত।

চলে যাচ্ছে। একটি লোক ফটো টাকে ভালোভাবে লক্ষ্য করে।